নদীতে দুজন ছেলে দাঁড়িয়ে আছে আর একটি --

আ-আ-হ কিছু দূরে গাছপালা রয়েছে-এ।

আর একটি গাড়ি দাঁড়িয়ে আছে।

একটা দোকান রয়েছে দোকানের সামনে --